ছেলেবেলায় আমরা এই মাঠে খেলাধুলাও করে এসেছি।

এই পশুটা হরিণ। এটা বো বোধ হয় চিড়িয়াখানা। যেটা দেখা যাচ্ছে এখানে দুটো হরিণ --

এটা একটা দোকান। এখানে অনেক ধরণের লস্যি ঘি --

দেখা যাচ্ছে। এখানে একটা স্যার হচ্ছে কয়েকটা স্টুডেন্ট --

যেমন আলু ফুলকপি ওলকপি বেগুন --

ওদের পেছনে জেসাস -এর একটা মূর্তি আছে যেটা পাথরের ওপরে আছে।

একটি মানুষের হাতে আবার ফোন -ও আছে। যেটাতে ক্যামেরা -ও অন আছে।

এটা একটা কারখানা। যেখানে অনেক ধরণের যন্ত্রপাতি আছে।

আমরা সাধারণত পার্কিং দেখে থাকি গাড়ি পার্কিং সবাই দেখে থাকি।